তারই মধ্যে কেও কেও ঠাকুর সাজেন । যেখানে দেখা যায় একটা যেকোনো ঠাকুর তার সাথে তার চারপাশে গিয়ে ভক্তরা বসে থাকে ।

গাড়ি পারকিং -এর প্রথম দশ মিনিট ফ্রী এবং কমার্শিয়াল গাড়ির জন্য ষাট টাকা প্রত্যেক ঘণ্টায় ।

বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য ব্যবহার করা হয়।

ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু বলা হয় এটাকে।

সেই ওয়ার্কআউট বা এক্সারসাইজ করার জন্য আমাদের মধ্যে অনেকেই বা প্রায় অনেক মানুষেই জিম সেন্টার জইন করে।

নতুন কেও যদি কলকাতা শহরে আসে তখন সে অনেকটায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ।

কিন্তু তাও প্রতেকেই চায় তার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে।

এবং সবকিছু মিলিয়ে সরকার থেকে মুরগি বা হাঁসের জন্য খাবার দাবারও প্রদান করা--

কিন্তু-উ টাইম -এর থেকে আগে সেই জায়গাতে বাস -এর থেকে পৌঁছে যাওয়া যায়।

আবার প্রতিদিন অবশ্যকরনীয় বা পরব ছাড়াও বিবিধ নামাজ রয়েছে যা সময়ভিত্তিক বা বিষয়ভিত্তিক ।

সুইমিং পুল বাংলাতে যেটাকে বলা হয় সাঁতার পুকুর। এখানে কোনো একটা জায়গায় বা জায়গাটাকে কোনো একটা ভালো পাথর দিয়ে মেরামত করে সেখানে অনেকটা জল একত্রে বেঁধে রাখা হয় বা আটকে রাখা হয় ।

অনেকেই এখনো কোনটা কি মাছ সেটা চেনেনা কিন্তু তাও সবার ইচ্ছে করে মাছের বাজারে গিয়ে নিজের পছন্দ মতো মাছটা কিনে নিয়ে আসতে ।

প্রায় সবাই এখন বেশিরভাগ কমবেশি টাইম নিকো পার্কে গিয়ে তাদের ব্যক্তিগত সময় কাটায়।

যদিওবা এগুলো খুব হাই-ফাই রেট -এর কিন্তু তাও বেশ ভালোই লাগে।

বিছানার নীচে অনেক রকমের ইট অ তারপর পাথর এসব রেখে দিয়ে বরের সাথে মজা করে।